দোকানের উপরে একটি বড় পোষ্টার লাগানো রয়েসে।

অনেক ঘাস রয়েসে ওয়েক অনেকগুলো খেজুরের গাস রয়েসে।

পাশে একটি ফোনপে স্ক্যানার রয়েসে ও একটি মেনু রয়েসে ।

পাশে একটি দেওয়াল রয়েছে ও পাশে একটি বড় বিল্ডিং রয়েছে।

চারিদিকে ঘেরা রয়েসে একটি ইলেকটিরিক তার রয়েসে ও উম একটি মিটার রয়েসে খুটি রয়েসে।

পাশে অনেকগুলি দোকান রয়েছে ও গাছপালা রয়েছে নীচে একটি নীল কালারের ডেয়াম রয়েছে।

যার মধ্যে অনেকগুলি নিলি পড়ে রয়েছে।

টুল রয়েসে ও ইলেকট্রিক তার রয়েসে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

পাশে একটি বেড রয়েসে বেড এর উপরে একটি মানুষ শুয়ে রয়েসে ও স্যালাইন দেওয়া রয়েসে।

উপরে ফ্যান রয়েসে ও অনেক ইলেকট্রিক লাইট কারেন রয়েসে।

যা চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে সাদা হলুদ সবুজ কালারের।

ওপরের দিকে অনেক বড় বড় গাছপালা রয়েসে।

এখানে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে যার সামনে তিনটি বাইক রয়েছে ও একটি হেলমেট দেখা যাচ্ছে গাছের মধ্যে রয়েছে।

অনেকগুলো লোক দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে।

ছবিটি ওপর পোস্টার লাগানো রয়েসে ছোটো ছোটো ও পাশে রিসার্যের এর পোস্টার লাগানো রয়েসে।

এখানে একটি পাহাড়ের উপরে একটি রাস্তা রয়েছে সরু বড়ো।

সে ধরার জন্য জায়গা করে দেওয়া রয়েছে খুঁটি দিয়ে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

যার সামনে অন একটি ছোট্টদের খেলনার জিনিস রয়েসে ও অনেকগুলি উম-ম মাটির তৈরি হরিণ রয়েসে।

গাস রয়েসে ও দূরে অনেক বিল্ডিং রয়েসে।